একটি পোষা প্রাণীর দোকান যেখানে ভিন্ন প্রজাতির পাঁচটি টিয়াগা পাখি আমরা দেখতে পাচ্ছি।

আহ আর কিছু আহ প্লাস্টিকের বাসনপত্র আমরা ভেতরে দেখতে পাচ্ছি।

এবং পেছন-এ ডানদিক বামদিক কলা গাছ দেখতে পাচ্ছি আমরা ।

এবং সামনের গেট টায় কিছু ফুলের মালা সাজানো রয়েছে।

সামনে একটি বিরাট বড় আয়না এবং একজন মানুষ পেছনে থাকা যিনি মোবাইল এ দিয়ে সুটি রেকর্ড করছে।

আমরা এখানে পাঁচ ধরনের-র দেখতে পাচ্ছি কালার একটি লাল একটি সবুজ একটি নীল একটি হলুদ ও একটি গোলাপী কালার আমরা এখানে দেখতে পাচ্ছি সোয়েটারের ।

দুইজন ব্যক্তি একজনের পরনে পরনে হাফ প্যান্ট আর সেন গেঞ্জি আর আরেকজনের ফুল প্যান্ট ও গেঞ্জি।

কারানা ব্যাঙ্ক -এর সিন্ডিকেট -এর চিত্র এটি। বাইরে দুটি বাইক দেখতে পাচ্ছি আমরা বাইরে। বাইরের দিকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। একজনের হাতে মোবাইল ফোন--